দূরের দিকে ঘন বন জঙ্গল ও দেখা যাচ্ছে । এবং একটি রাস্তায় দেখা যাচ্ছে ।

এখনএ ওপরে লেখা আছে সি.উ.বি এবং নিচে লেখা আছে এ.টি.এম ।।

তাই দেখা যাচ্ছে ছবিটি একটি গ্রাম্য পরিবেশে।

বিভিন্ন ধরণের এবং বিভিন্ন রং এর আলো লাইট দিয়ে ছবিটি সাজানো হয়েছে ।

একটি মন্দিরের ছবি ।

এবং নিচে একজন ভদ্রলোক একজন বাচ্চা কে নিয়ে দাঁড়িয়ে আছেন ।

অনেকজন লোক কে ও আনাগোনা করতে দেখা যাচ্ছে ।

সেখানে একটি খুব সুন্দর বাড়ির ছবি দেখা যাচ্ছে ।

এখানে যেই ছবিটি দেখা যাচ্ছে সেটি--

এবং মনে হচ্ছে এটি কোন এল. জি টিভি -র শোরুম ।

এখানে যেই ছবিটি রয়েছে সেখানে অনেক মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ।

সাদা রঙের খুব সুন্দর সুন্দর--

মূর্তি ছবি। অর্থাৎ এখানে একটি স্ট্যাচু লক্ষ্য করা যাচ্ছে।

ডেকোরেশন করা হয়েছে বিভিন্ন রকম এর ফুল। এবং বিভিন্ন রকমের--